এখানে একটি বড় এস_বি_আই ব্যাংক দেখা যাচ্ছে।

এখানে লোকটি নীল চেয়ারে বসে আছে।

এটি একটি শাস্ত্রীয় আয়ুর্বেদ চিকিৎসালয় কেন্দ্র।

এই দোকানটির উপরের চার্ট -এ লেখা দিনহাটা রোড চাকির মোড় কোসবিহার ।

এর সামনে দুটি লাল স্কুটি রাখা আছে।

এখানে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে।

এই বিল্ডিং দুটি গেরুয়া ও ঘিয়ারঙ দিয়ে সানো আছে।